এই এয়ারটেল সিমকার্ড -এর অফিস ।

এইখানে একটি মেলা অনুষ্ঠিত হয়েছে যেটি বই মেলা এইখানে অনেক ধরণের বই পাওয়া যাই।

এবং যেখানে বাচ্চা থেকে শুরু করে সমস্ত বয়সীদের জন্য উপযুক্ত বই মেলে।